Hello কি খবর? এইতো ভালো আছি তারপরে এখন তোমার কি চলছে? এই চলছে নিত্যদিনের কাজ যেরকম হয় সেরকমই চলছে। ব্যাস্ততার মাঝে একদিন বললে যে কালীঘাট ঘুরতে যাবে? সেটার কি ব্যবস্থা করলে? হ্যাঁ তুমি তো বলছো তুমি আমাকে নিয়ে যাবে। তো কিভাবে যাবো হাওড়া থেকে কালীঘাট? হাওড়া থেকে শিয়ালদাহ আসলাম শিয়ালদাহ থেকে বা ওই ট্রেনে করেও আসতে পারবো বা মেট্রো করেও আসতে পারবো। নাহলে হাওড়া থেকে direct বাস রয়েছে কালীঘাটের জন্যে। সেটা করেও আসলে সুবিধা।

মেট্রোতে গেলে ওই শিয়ালদাহ থেকে মেট্রো করে ব্যাস চলে আসতে পারবো। বেশি একটা সময়ও লাগে না। আর বেশি একটা খরচও না। তাড়াতাড়ি চলে আসতে পারবো। তোমার ওখান থেকে আমার এখান থেকে হাওড়া যেতে তোমার লাগে দু ঘন্টা তো পেরিয়ে যায়। কেন না সাঁতরাগাছি পর হাওড়া ঢুকতে ওখানেই তো সময় চলে যায়। তাই?

আমি হাওড়া না গিয়ে আমি সাঁতরাগাছি গেলাম ওখান থেকে এস্প্লানেড বা এক্সসাইড গিয়ে মেট্রো ধরলাম ওখান থেকে চলে গেলাম কালীঘাট মেট্রো।

আরো তাড়াতাড়ি আসা যাবে আর আমার এদিক থেকেও নয় আমি একদম কালিঘাটেই থাকলাম। মেট্রো করে আমি এখান থেকে চলে গেলাম।

ওখানে কি পুজো দেওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? হ্যাঁ চিন্তাভাবনা তো অনেক আছে যেমন তোমার পুজো দেব এবং ভোগ দেওয়ার ইচ্ছে আছে।

হ্যাঁ তাহলে সকাল সকালই যেতে হবে। ওই জায়গা সম্পর্কে অনেক বড় একটা ইতিহাসও রয়েছে।

হ্যাঁ সেটাই শুনেছিলাম। দেখ তাহলে plan করছি আগের দিন উম তো আমিষ খাওয়া যাবে না আগের দিন নিরামিষ খেয়ে থাকতে হবে। তার পরের দিন ওখানে গেলাম। তুমি যেভাবে বললে জাগ্রত আমি শুনেছি যে ওখানে যখন কেউ কিছু চায় সেটা কিন্তু না পেয়ে সে আসে না। সব পায় যেটা চাইবে সেটা পাবে।

মা সবার জন্যই আশীর্বাদ করে। সবকিছুই পাওয়া যায়। ওখানে যা চাইবে আশাকরি নিশ্চই সেই কামনা পূরণ করবে। কালীঘাটের মন্দির আবার দুশো বছরের পুরোনো। সেটা তাহলে বোঝো কত বছরের পুরোনো অনেক বড় ইতিহাস তার পেছনে।

আটখোলা দত্ত পরিবারের কালীপ্রসাদ দত্ত এবং বরিশার সবর্ণ রায়চৌধুরী পরিবারের সন্তোষ রায়চৌধুরী এই মন্দির নির্মাণ করেছিলেন। মায়ের মূর্তির বর্তমান রূপটি ব্রম্হানন্দ গিরি ও আত্মারাম গিরি নামে দুই সন্ন্যাসী দান করেন। দুই সন্ন্যাসী আবার ও দান করে। ও তাহলে তো খুবই অনেক আগেকার মন্দির তবে খুব পুরোনোই হবে এটা। দুশো বছর মানে তো তখন আমার বাবা মায়ের সময়কার থেকেও অনেক আগের। ঠাকুরদার আমলের। ঠাকুরদার আমলের।

হ্যাঁ তো শুনেছিলাম যে, এই যে বিভিন্ন কালীঘাট বলো, আমাদের এখানে তোমার ভবতারিণী আছে, গর্বহীনা আছে শুনেছিলাম যে সমস্ত আরকি সতীর অঙ্গ। মানে শুনেছিলাম যে তোমার ওই শিব ঠাকুর যখন তার

সেই পুকুরে নাকি সতীর অঙ্গ পাওয়া গেছিলো। সেই পুকুরে সতীর অঙ্গ থেকেই তোমার ওখানে নামকরণ তোমার হয়েছিল কালীঘাট বা কুন্ড পুকুর আছে ওখানে। বাহ্ এ আবার ইংরেজ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেতাঙ্গ কর্মচারীরা নাকি নিয়মিত এই মন্দিরে আসতেন এবং এই প্রকার বিশ্বাস থেকে পূজাও শুরু হয়। পূজাও দিতেন তারা। ও বাবা তোমার আগেকার তোমরা ইংরেজরা যদি ওখানে বিশ্বাস করতো, আর আমরা তো বাঙালি। আমরা তো বিশ্বাস এমনই করি। আমাদের কাছে মন্দির খুবই সত্যি একটা পবিত্র জায়গা। মন্দির শুনলেই আমাদের মনে হয় চলো একবার মন্দির ঘুরে দেখায় যাক। হ্যাঁ আর যেহেতু মন্দির রয়েছে পুজোর সবাই দেওয়া যাবে ওর আস পাশটাও নিশ্চই ঘোড়া যাবে আর ওখান থেকে ধরো আবার দক্ষিনেশ্বর মন্দিরও যাওয়া যায় অনেক সুবিধা রয়েছে। মেট্রো করেই চলে যেতে পারবো বা বাসেও যেতে পারবো বেশিক্ষন লাগবেও না। আর দক্ষিনেশ্বর মন্দিরও জাগ্রত মন্দির। ওখানেও অনেক ব্যবস্থা রয়েছে অনেক কিছু রয়েছে। হ্যাঁ শুনেছিলাম তো ওখান থেকে খুব কম সময় লাগবে কত পনেরো কুড়ি মিনিট maximum আধ ঘন্টা লাগবে। ওখান থেকে চলে গেলাম দক্ষিনেশ্বর। ভালোই হবে একদিনে তোমার দুটো ঠাকুর দর্শন হয়ে যাবে। কালীঘাট এবং দক্ষিণেশ্বরের কালী মা খুব ভালোই হবে তাহলে। সেটাই, আবার এখানে তো অনেক রকম ব্যবস্থা রয়েছে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। আবার এর মধ্যে অনেক সুন্দর জায়গাও রয়েছে। দক্ষিণেশ্বরে যাওয়ার জন্যে উপরে একটা bridge করেছে। সেটা থেকে একদম পুরো gate অব্ধি রাস্তা থেকে gate অব্ধি ওই bridge টা রয়েছে। ওখানে খুব সুন্দর ভাবেই যেতে পারবি।

ওখানে তো যে আবার বললে flyover flyover গিয়ে দেখলাম flyover এর উপরে দেখছি তোমার সমস্ত মায়ের আহ পুস্প এবং তোমার সমস্তকিছু কেনা যায় ওখানে মিষ্টান্ন। ওপরে দোকান করে দিয়েছে। অনেকরকম দোকান রয়েছে ওর মধ্যে। যেমন এই ফুলের দোকান রয়েছে, মিষ্টির দোকান রয়েছে, আবার বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, আবার বিভিন্ন ধরণের আচারের দোকানও রয়েছে। তাহলে বোঝো কত কিছু রয়েছে ওই overbridge এর উপরে? আবার ওতে অনেক সুন্দর সুন্দর ছবিও তোলা যায় সেইরকমভাবে তৈরিও করে দিয়েছে flyover টা।

মিষ্টান্নর দোকানই যখন খুঁজতে গিয়ে দেখলাম যে এখানে অনেক মিষ্টান্নর দোকান। কোথায় নেবো কোথায় নেবো না সেটাই আমি ভাবছি? অনেকগুলোই মিষ্টির দোকান রয়েছে। ওরা আবার ডাকতেও থাকে। যে আসো আসো আমাদের দোকানের মিষ্টি ভালো। এইবার যদি চেনা জানা দোকান থেকে থাকে তাহলে ভালো জিনিসটা পাওয়া যায় এই আরকি। তোমার চেনা জানা দোকান আছে কোনো? ভালোবাসা কথা মনে করালে। চেনাশোনা জানাশোনা আহ বলতেই মনে পড়লো ওখানে গেলাম। ওখানে গিয়ে যখন মিষ্টান্ন নিলাম। তো ও ওখানকার তারা বলছে যে তোমরা কোথা থেকে এসেছো? বললাম আমরা এখন থেকে এসেছি। শুনেই বলছে ও আচ্ছা, আমি তো ওখান থেকেই এসেছি। তারপরে এখানে যেদিন থেকে কালী মন্দির হয়েছে। আমার বাবার আমল থেকে এখানে দোকান দিয়েছি। যাওয়া হয় না, তারপর বল যা বলেছি আবার আমাদের কাছ থেকে

মিষ্টান্ন ওখানে অনেককিছু নিলাম। নিয়ে তারপরে গিয়ে ঢুকছি ঢোকার মুহু মুহূর্তে দেখলাম যে gate এ পুলিশের checking চলছে। ভালোই checking চলে ওখানে।

সেইরকম checking রয়েছে। হ্যাঁ তারপর ঢুকলাম লাইন দিয়ে ঢুকছি। বিশাল বড় লাইন। ভাবলাম যে আজকে মনে হয় ঠাকুরের মুখ আর দেখতে পাবো না। কেন না মায়ের মুখ দেখার জন্য এতো দূর থেকে এসেছি। তো মায়ের মুখ যদি না দেখতে পাই, তাহলে কি করে হবে? লাইন দিয়ে গেলাম। আহ minimum ঘন্টা খানেক লাইন দিয়েছিলাম। এতটাই ভিড় হয়েছে। কেন না শুনেছিলাম যে শনি মঙ্গলবার খুব ভিড় হয় ওখানে। শনি মঙ্গলবারও ভিড় হয়। রবিবারও ভিড় হয়। রবিবারে অনেকটা অনেক লোকজন আসে পুজো দেওয়ার জন্যে। আর মন্দিরটা যেহেতু হুগলি নদীর কাছে পাশে গঙ্গা রয়েছে

পুরো দিনটাই ওর মধ্যে ঘুর ঘুরতে লেগে গেছে ।

তারপর লাইন দিয়ে ঢুকলাম। তো ভাগ্য ভালো ছিল ওই সময় যে, ঠাকুরের মায়ের মুখো দর্শন করলাম। সত্যি দেখলে মনটা জুড়িয়ে গেলো একদম। মানে এত্ত বৎসর পরে এত সাধনা করলে মা মায়ের মুখ দেখতে পাওয়া যায়।

ভেতরটা অনেকটা সুন্দর জায়গা, আবার নিরিবিলিও রয়েছে। যদি এমনি খালি দিনগুলো যাওয়া যায় অতটা ভিড় থাকে না। আর যদি এমনি ছুটির দিন যায় তাহলে প্রচন্ড ভিড় ওর ভেতরে। আর এমন এমন দিন রয়েছে যে, প্রায় সকাল ভোর চারটে থেকে লাইনে দিতে হয়। লাইন দিলে তাহলে হয়তো বা নটা কি দশটা বাজবে পুজো দিতে দিতে। এতটাই ভিড় হয়। যেমন thirty first এও অনেকটা লাইন হয়। প্রায় আমরা একবার গেছিলাম চারটের সময় লাইন দিয়েছি প্রায় বারোটার সময় পুজো দিতে পেরেছি। আর ভেতরে এত ভিড় তখন ছিল। এমনি অন্যান্য দিন অতটা ভিড় থাকে না। ছুটির দিন গুলোতেই ভিড় থাকে। তারপর পাশে আহ চান করার ব্যবস্থা রয়েছে ঘাট রয়েছে। ওখান থেকে জল নেওয়ার ব্যবস্থা রয়েছে। অনেকে তো দূরদূরান্ত থেকে গঙ্গা জল নিয়ে যায়। আর এখন গঙ্গা তো অনেকটা পরিষ্কার করে দিয়েছে। সেরকম অসুবিধা হয় না জল নিতে। হ্যাঁ ঠিকই বলেছো। আমরাও গিয়েছিলাম ওইতো আটটার সময় গেলাম ওখানে। নটা পর্যন্ত সমস্ত নিতে নিতে আ নটা বেজে গেলো। লাইনে গেলাম দশটা সাড়ে দশটার সময় পুজো complete হল। তারপর তোমার খিদে পেয়ে গেলো। তা ভাবলাম যে কোথায় খাবো কোথায় খাবো? ওই যেখানে তোমার ওই ফুলগুলো নিয়েছিলাম মিষ্টান্ন নিয়েছিলাম। ওরি পেছনে দেখলাম একটা বড় হোটেল বিভিন্ন নিত্য নতুন

হোটেল করেছে ওখানে যেখানে খাওয়াদাওয়া করলাম। পুরি কচুরি খেলাম। হ্যাঁ খাওয়ারও অনেক দোকান রয়েছে। আর এখন নতুন নতুন অনেক দোকান করেছে ভেতরে। একটা shopping mall এর মতো দোকান করেছে খাওয়ার জন্যেই। ওতে বিভিন্ন ধরণের veg খাবার পাওয়া যায়। vegetarian খাওয়া পাওয়া যায়। বিভিন্ন state এর vegetarian খাওয়া পাওয়া যায়। ভালোই খাবারের জন্য খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। আবার গাড়ি রাখার জন্যও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে ভেতরে। গাড়িও খুব সুন্দর ভাবে রাখা যায়। আর অনেকটা বড় parking গাড়ি রাখার জন্যে। ডানদিকে একটা রয়েছে, বাঁ দিকে রয়েছে, আবার মন্দিরের সোজাসুজি রয়েছে। যেখানে ফল মিষ্টি কিনতে কিনতে হয়, সেখানে ওর পাশে আবার ইয়ে রয়েছে। Parking তো করতেই হবে। কেন না দূরদূরান্ত থেকে personal গাড়ি নিয়ে যারা আসে গাড়ি ওগুলোতো রাখতেই হবে। ভালো জায়গাটা ওরই পাশে তোমার গঙ্গা পার আছে ওখানে পারে তোমার অনেকগুলো bench করা ছিল ওখানে গিয়ে বসলাম। বসে সত্যি একদম নিরিবিলি জায়গা, মনটা জুড়িয়ে গেলো।

তারপরে এমনি একটা কুঁড়ে ঘর রয়েছে সেখানে বসে অনেকে ধ্যান করে। জায়গাটা খুব সুন্দর অনেকটা বড় area য় নিরিবিলি রয়েছে ওই জায়গাটা। ওই জায়গাটায় এমনি সবাইকে ঢুকতে দেয় না। যদি বা মানে Guard দাঁড়িয়ে থাকে। যদি কোনোরকম অশোভনীয় কাজ না হয় তাহলে কিন্তু ওখানে যাওয়া যায়। আর ওই জায়গাটা অনেকটা বড়ই রয়েছে। আগে তো অনেক ছোট ছিল। এখন অনেক modify করে অনেক সুন্দর করে পরিষ্কার করেছে জায়গাগুলো, ফুলের বাগান করেছে। তারপরে আবার ভেতরে একটা ছোট পুকুর মতো রয়েছে মাঝখানে। ওইটাতে আবার মাছ চাষ ও হয়। হ্যাঁ ওই পুকুরের চারদিকে রাস্ রাস্তাগুলো করে দিয়েছে। বা রাস্তা ওই পুকুরের উল্টো দিকে দেখলাম একটা তা মেলা বসেছিল। মেলাতে মেলা নয় ওরা বললো যে এই দোকানটা সবসময় খোলাই থাকে অনেকগুলো দোকান। যেটা তোমার পেতল কাঁসার সমস্ত জিনিস পাওয়া যায় প্রদীপ ঘট। ওর পাশে আবার ওখানে থেকে হাঁটে আরেকটা মন্দির যাওয়া যায় আদ্যাপীঠ। ওখানেও খুব সুন্দর জায়গা। ওখানে মেয়েদের school এর school রয়েছে মেয়েদের school এর ব্যবস্থা করেছে ওই আদ্যাপীঠ মন্দিরে। আর ওদের trusty থেকেই মেয়েদের school টা চালানো হয় আরকি। আদ্যাপীঠ গেছিলাম ঐটাও খুব সুন্দর জায়গা ঐটাও কালী মন্দির। মানে ভোগ দেওয়া হয়। সকালবেলা বারোটা থেকে এই একটা অব্দি ভোগ দেয়। তারপরে যদি কেউ বাড়ি নিয়ে যেতে চায় তাহলে সেটা দুটোর পরে আরকি হয়। আর ওই মন্দিরের খোলে সকালবেলা দশটা থেকে। দশটা থেকে তিনটে অব্দি। আর তারপরে আবার চারটে থেকে বিকেল বা সন্ধে সাতটা অব্দি হয়তো বা খোলা থাকে। আমরা তো সকাল সকাল গেছিলাম। আর বিভিন্ন দিন অনুষ্ঠান হয় ওখানে। অনুষ্ঠানে অনেক বড় বড় মানে গায়ক গায়িকারা আসে। খুব সুন্দর গান করে ওর মধ্যে। আর এরমধ্যেও গেছিলাম একবার দেখলাম যে, ওর মধ্যে অনুষ্ঠান হচ্ছে কলেজের school এর মেয়েরা এসে গান করছে। ভালোই লাগলো জায়গাটা দেখে।

সত্যি খুব সুন্দর জায়গা। বেশি একটা দূর না কাছাকাছি রয়েছে। ঐখান থেকে হেঁটেই যাওয়া যাবে এই দশ মিনিট লাগবে হয়তো বা। আবার ওইদিক থেকে তো রামকৃষ্ণ মিশন ও যাওয়া যায়, বেলুড় মঠ। বেলুড় মঠ যেতে পারবো সেখানে। উম তাহলে তো ভালোই হয়। বেলুড় মঠ যাওয়ার জন্য কোন দিক দিয়ে যাবো? এই যেই দিক দিয়ে ঢুকেছিলাম gate ওই দিক দিয়ে আবার বেরোবো নাকি? হ্যাঁ সেখান দিয়েও যাওয়া যাবে। তাহলে ভালোই হবে। না আমরাও গিয়েছিলাম একবার। সঠিক জানি না কোন পাশ দিয়ে গেলাম। তো বন্ধুর সাথে গেছিলাম তো, তো ও ভালো জানতো। আমি তোমার জানতাম না।

ওরই মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে নদীর পারে চলে গেলাম। তখনই সেখানে বলছে যে এখানে launch এর launch এর বা vessel এর টিকিট পাওয়া যায়। এখানে vessel এর টিকিট নিয়ে যেতে হয় নাকি বেলুড় মঠ।

হ্যাঁ দশ টাকা করে নেয়। আর মোটামুটি প্রায় উম এই পনেরো কুড়ি মিনিট অব্দি launch এ করে ওই পারে যেতে হয়। ওই পারে বেলুড় মঠে গিয়ে ওখানে আবার সুন্দর জায়গা রয়েছে গাছগাছালি রয়েছে। আর অনেকটা বড় মন্দির অনেক historical জায়গা আছে ওটা। সেখানে যাওয়া ভালোই লাগবে। সকালবেলায় আবার timing রয়েছে আহ নটা থেকে বারোটা অব্দি। আবার বিকেলে রয়েছে তিনটে থেকে সাড়ে ছটা অব্দি। ওহ আচ্ছা, আমি গেছিলাম ওই vessel এ উঠ উঠলাম ওখান থেকে পনেরো কুড়ি মিনিট যাচ্ছি। ওই তোমার বালি bridge টার নিচে দিয়ে যাচ্ছি যখন খুব সুন্দর লাগছিলো ওখানে। খুব সুন্দর দৃশ্য। উপর দিয়ে ট্রেন যাচ্ছে নিচে দিয়ে আমরা জলের উপর দিয়ে যাচ্ছি। তোমার দূর থেকে দক্ষিনেশ্বরের এই পাশের চুর ও দেখতে পাচ্ছি। ঐদিকে তোমার বেলুড় মঠ দেখতে পাচ্ছি, সত্যি খুব সুন্দর জায়গা একদম। আবার vessel এ যাওয়ার সময় টিকিট কাটার জায়গা থেকে vessel এ যাওয়ার সময় একটা ছোট্ট মতো bridge রয়েছে, তো ওইখানে দাঁড়ালে প্রচন্ড হওয়া। ওখানে থেকে দক্ষিনেশ্বর মন্দির টাও খুব সুন্দর লাগে দেখতে। আর রাত্রের দিকে তো দক্ষিনেশ্বর মন্দিরে চতুরদিকে light থাকে। light এর system টা করেছে খুব ভালো লাগে দেখতে। ছবি তুলতেও খুব সুন্দর লাগে। আর দূর থেকেও দেখতে খুব সুন্দর লাগে। দেখে খুব ভালোই লাগে। আর রামকৃষ্ণ মিশন এ বেলুড় মঠে গিয়ে ওখানে বড় একটা মন্দিরের মতন ঘর রয়েছে, ওখানে সবাই ধ্যান করে। আমি যেই সময় গিয়েছিলাম ওই সময় তোমার gate বন্ধ ছিল। গিয়ে শুনছি যে এখন gate বন্ধ। তারপর ভাবলাম যে হতাশ হয়ে গেলাম যে, এত দূর থেকে এলাম কত সুন্দর ভাবলাম বেলুড় মঠ দেখবো দেখলাম gate বন্ধ। ওখানে গিয়ে মানুষজনকে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞেস করলে জানতে পারলাম যে, চারটের সময় খুলবে। ওখানেই এক থেকে দেড় ঘন্টা বসে আড্ডা মারলাম বন্ধুরা মিলে। তারপর দেখছি gate খুলছে। gate এ এসে দেখছি খুব ভিড়। মানে আমাদের মতো অনেকজনই ওখানে ছিল। যারা বেলুড় মঠ দেখবে বলে এসেছিলো। দেখলাম gate খুললো gate খুলছি তারপর যাওয়ার জায়গায় প্রচুর ভিড়। এ বলছে আমি আগে যাবো। ও বলছে আমি আগে যাবো। তারপর ওখানে জুতো খুললাম। জুতো খুলে ওদের যে একদম মলিন ঘাস কাটা আছে ওখানে মাঠ, ওখানে গিয়ে বসলাম। তারপর দেখছি কত সুন্দর জায়গা। জুতো রাখার জন্যেও খুব সুন্দর ব্যবস্থা করেছে। ওখানে তো জুতো রাখতে কোনো পয়সা দিতে হয়না। আর জুতো রাখতেও জায়গা চার পাঁচটা counter রয়েছে জুতো রাখার জন্যে। জুতো রাখারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এই শীতকালে আসলে ওর ভেতরে অনেকগুলো ফুলগাছ রয়েছে। তারপরে আহ গঙ্গার পাশে ঘাট রয়েছে খুব সুন্দর। আর ঘাসগুলো খুব পরিষ্কার ভাবে কাটা। ওর ওর ভেতরে পরিচর্যা ভালোই করে। হ্যাঁ সত্যি ওই বাগানগুলো একদম সমান করে কাটা আছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। কারণ ওখানে যেই মাঠে আমরা বসে ছিলাম বসে সত্যি

বসে এখানে ওখানে দেখছি চারিদিকে সমস্ত বাচ্চারা খেলছে। একদম চুপচাপ নিরিবিলি একদম। সত্যি যে একটা মঠে এসেছি সত্যি শুনতাম যে মঠ কত আরাম? কত শান্তিপ্রিয় কত নিয়ম শৃঙ্খলা থাকে? গিয়ে ওটা বুঝতে পারলাম। ওখানে আবার স্বামী বিবেকানন্দের সমা সমাধিস্থল রয়েছে পাশেই। ওখানে সবাই প্রণাম করে ভালো লাগে জায়গাটা দেখতে। আর পেছনে আবার একটা বড় করে নতুন করে building তৈরী করেছে। যেখানে ভোগের ব্যবস্থা করেছে। তার পাশে আবার Library করেছে। ভিবিন্ন ধরণের বই পাওয়া যায়। বিভিন্ন ধরণের আধ্যাত্মিক বই পাওয়া যায়। যা থেকে আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারি।

যে হটাৎ করে দেখলাম মন শান্ত হয়ে গেলো। মানে কিছু বলতে চাইছি কিন্তু বলতে পারছি না মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। এতটাই মনটা শান্ত হয়ে গেলো খুব সুন্দর ওখানে দেখলাম। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো স্বামী বিবেকানন্দর ছবি বাণী ওনার প্রতিচ্ছবি খুব সুন্দর লাগলো জায়গাটা। আর ওই জায়গাটা প্রায় চল্লিশ একর জমির উপরে অবস্থিত। ওতেও অনেককিছু রয়েছে। ভেতরে আবার একটা museum রয়েছে। ওর মধ্যে স্বামীজীর যা কাজ করেছেন প্রচারের জন্যে, ধর্ম প্রচারের জন্যে কি কি কাজ করেছেন? সেগুলো সবকিছু রয়েছে। ওর ভেতরে ঢোকার জন্যে entry fee বেশি একটা না পাঁচ টাকা থেকে দশটাকা হবে হয়তো। কিন্তু জায়গাটা খুব সুন্দর ওই museum এর ভেতরে ঢুকলে অনেককিছু দেখা যায়। উনি যে স্বামীজী যে বিদেশ ভ্রমণ করছিলেন সেই

Main gate থেকে ওইদিকটা ঢুকলে খুব সুন্দর লাগে দেখতে। ও আচ্ছা, না এটা জা জানা ছিল না। কেন না আমাদের হাতে অনেক খুবই কমই আহ সময় ছিল। কেন না ওখান থেকে আবার বাড়ি আসতে হবে তো? তো museum যাওয়া হয় না। তা তুমি যেহেতু বললে এত সুন্দর ওখানে জায়গা আছে ওখানে আমার স্বামীজীর ওখানে যেহেতু ওখানে এতকিছু স্মৃতিসৌধ রাখা আছে তো একবার নিশ্চই যাবো। পরে একবার যখন যাবো একবার তো দেখে আসতেই হয়। আর সত্যি চল্লিশ একর জমি মানে অনেক। আর চল্লিশ বিঘা

ওখানে যেখানে তোমায় কিছু ফেলতে পারবে না এবং গোছানো বাগান পুরো। সমস্ত ফুল ফুল দেখলাম এবং ওই যে বেলুড় মঠ টা আছে না? ওর সামনে যে তোমার বাগানটা আছে এ বাগান থেকে যদি দূর থেকে দেখো না খুব সুন্দর লাগে। হ্যাঁ মন্দিরের সামনে একদম ফুলের বাগান রয়েছে। ওইটা খুব সুন্দর জায়গা। আবার ডান দিকেও বাগান রয়েছে বাঁ দিকেও বাগান রয়েছে। আর পরিচর্জাটা খুব সুন্দর ভাবে করে। কেন না কেউ যেন ওখানে নোংরা ফেলতে না পারে? সব ব্যবস্থা রয়েছে আশপাশে dustbin করে দিয়েছে নোংরা ফেলার জন্যে। আর বাচ্চারাও খুব সুন্দর খেলাধুলো করতে পারে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আমি সেটাই দেখ দেখছিলাম ওখানে তোমার একটা বাগান ছিল যেখানে লাল ফুলে ভরা এবং সেখানে গিয়ে দেখলাম সব তো বাচ্চারা খেলছে। সত্যি বলতে এতটাই সুন্দর জায়গা কোনো বাচ্চা রা কিন্তু ফুলে হাত দিচ্ছে না। ওরা ওদের মতো করে খেলছে নিরিবিলি জায়গা। কেউ কিছু নষ্ট করছে না। সবাই চুপচাপ ঘুরে বেড়াচ্ছে, আমিও দেখলাম ঘুরছি ওখানে। খুব সুন্দর জায়গা মানে এত সুন্দর আধ্যাত্মিক জায়গা

আবার school রয়েছে পাশে রামকৃষ্ণ মিশন স্কুল। ঐটা খুব সুন্দর বিখ্যাত। পড়াশোনার জন্য ভালো জায়গা। আর ওখানকার student রা খুব responsibility. খুব নিয়ম নিষ্ঠা। ওরা ভালো ভাবেই পড়াশোনা করে। আর ওই school এ chance পেতে গেলেও অনেকটা পড়াশোনা করতে হয়। অনেককিছু জানতে হয়। তাহলেই ওই school এ chance পাওয়া যাবে। হ্যাঁ এটা আমি শুনেছিলাম যে ও ওখানে chance পাওয়া মানে অনেক ভাগ্যের ব্যাপার। অনেক কিন্তু কষ্ট করতো ওখানে। যে কেউ ওখানে chance পায় না এবং লোক chance পাওয়ার জন্য ওখানে মরিয়া হয়ে থাকে। একবার যদি chance পাওয়া যায়। একবার যে chance পেয়ে যাবে এবং ওখান কার যা নিয়ম শৃঙ্খলা সেগুলো যদি মাথায় রেখে যদি পড়াশোনা করে মানে তার জীবনের একদম কোনোকিছু আর আটকাবে না। পড়াশোনার জায়গাটা খুব সুন্দর জায়গা সেটা। আর আশপাশে অনেককিছু জায়গা রয়েছে ঘোরার। ওখান থেকে বাসে করে হাওড়া bridge যাওয়া যাচ্ছে। হাওড়া bridge কাছাকাছি আবার এদিকে বালি bridge রয়েছে যদি দক্ষিনেশ্বর থেকে এমনিও boat এ করে না যাওয়া যায়, তাহলে বাসে করে যাওয়া যায় বা অটো করে যাওয়া যায়। ওই রাস্তাটা পুরোটা খালি রাস্তা আর bridge এর উপর দিয়ে যাচ্ছে যেহেতু। খুব সুন্দর জায়গা ওইটা আর train করে গিয়ে train করেও যাওয়া যায় বালি bridge নামে নেমে ওখান থেকে অটো করে এই অটো করে দশ মিনিট কি পনেরো মিনিট লাগবে main gate এ অনেকটা

আমিও same আমি ভাবলাম বন্ধুদের বলছি যে আবার back এ গিয়ে আমাদের vessel ধরতে হবে? বলছে না vessel ধরার প্রয়োজন নেই। এরই এইবারে যেই gate দিয়ে প্রবেশ করেছিলাম, ওর উল্টো দিকে gate আছে ওখান থেকে তোমার বেলুড় মঠ যে স্টেশনটা আছে ওখানে গিয়ে দেখছি একেবারে ট্রেন দাঁড়িয়ে আছে যে হাওড়া যাবে। ভাবলাম তাহলে চল ওখান থেকে চলে যাই তো ওরা back এ গিয়ে বাস ধরে ওরাও ওদের জায়গায় ফিরছে। আমি তখন কি করছি? ট্রেনে বসে আছি। ট্রেন দশ থেকে পনেরো মিনিট পরে ছাড়লো ওখান থেকেই হাওড়া চলে এলাম। হ্যাঁ যাতায়াতের সুবিধাও রয়েছে আর অসুবিধার কিছু নেই। আর সবগুলো পীঠস্থল যেহেতু কাছাকাছি রয়েছে, মন্দিরগুলো কাছাকাছি রয়েছে, পুরো দিনটাই ওতে ঘোরা যায়। এই যে এরকম দক্ষিনেশ্বর, তারাপীঠ আবার হচ্ছে গিয়ে কালীঘাট মন্দির, তারপরে হচ্ছে বেলুড় মঠ। এইগুলো সবগুলোই একদিনে ঘোরা যাবে। হয়তো একটু অসুবিধা হবে।

বিভিন্ন রাজ্যের মানুষরাই এখানে আসে। বিভিন্ন সরকার যেমন পুজো দিতে আসে। বিভিন্ন দেশের মানুষও এখানে পুজো দিতে আসে। বিভিন্ন foreigner রাও এখানে পুজো দিতে আসে। ভালো মন্দির।

হ্যাঁ সত্যি। ইচ্ছা আছে আরেকবার যাবো। কিছু আমি দেখেছি তুমি বাকি গুলো দেখলে বললে সত্যি শুন শুনলাম। এর পরে যখন যাবো একবারে সম সম্পূর্ণ গুলো দেখে আসবো পুরোটাই। সব আর জানা হয় না দেখাও হয় না। আর সেরকম সময়ও পাওয়া যায় না। যেহেতু একদিন সময় আছে পুরোটাই ঘুরে আসা যাবে। একদিনের মধ্যেই মোটামুটি এই জায়গাগুলো ঘুরে আসা যাবে। আর সকাল থেকেই বেরিয়ে পড়লে তিনটে জায়গাই complete করা যাবে। আর আরো অন্যান্য জায়গাতো রয়েছেই। যদি সময় থেকে থাকে তাহলে আরো অনেক জায়গায় যাওয়া যাবে। ঠিক আছে তাহলে আজকে দেখো কি করা যায়? হ্যাঁ ঠিকাছে জানলাম তোমার সাথে কথা বলে ভালো লাগলো। তুমি না থাকলে জানতে পারতাম না যে, আরো কত কিছু দেখার ছিল। আমরা তো অত জানতাম না ঐটুকুই দেখে চলে এলাম।

ঠিক আছে ভালো থেকো। বাড়ির সবাই ভালো থাকুক। আমরা এখন আলোচনা করতে চলেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ইন কল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হলো একটি অরাজনৈতিক।

এটি ব্যাবসায়িক দের আন্তর্জাতিক বাণিজ্য পরিষেবা এবং সুযোগসুবিধা গুলি একপ্রাণ প্রদান করে এবং। বাণিজ্যকে সহজাত করে এবং বাণিজ্য সহজাত করে এমন সরকারি ও শিল্প অফিস গুলিকে।